এটা একটা ফুটবল খেলার ময়দান । এখানে দুদলের মধ্যে খেলা হচ্ছে। একটি দলের জার্সি -র কালার লাল অপরটির উম সবুজ ।

টি .ভি. এস. অ্যাপাচি একটি খুব সাকসেসফুলি গাড়ি।